এম জি আসলেই তাই। আজকে আমরা উম কী নিয়ে কথা বলবো? আহ আজকে আমরা আসলে আহ আমাদের দেশে যেহেতু আহ ষড়ঋতুর দেশ আমরা আহ weather নিয়ে কথা বলি না হয়। হ্যাঁ। খুবই ভালো topic খুব সুন্দর একটা topic আমরা এটা নিয়ে কথা বলতেই পারি।

হম আমরাতো জানি যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই ছয়টি ঋতু নিয়েই আমাদের বারোটি মাস। ছয় ঋতুতে ছয় রকমের সৌন্দর্য আমরা উপভোগ করি, যেটা আহ পৃথিবীর অন্যান্য অঞ্চলগুলো পায় না আমরা ভারতবর্ষ মোটামোটি বেশিরভাগ মানে এই ঋতুগুলো উপভোগ করার সুজুগ পাই। জি জি, আসলে আমাদের দেশে যেরকম আহ ছয়টা ঋতু আছে আসলে অন্যান্য দেশে কিন্তু এরকম নেই। আমাদের দেশটাই আসলে আহ আপনি যদি একটা জিনিস দেখেন যে আমাদের দেশেই একমাত্র ছয়টা ঋতু হয়। আপনি কি এই জিনিসটা জানেন?

না না আসলে এটা এমন না।

হ্যাঁ যেরকম আহ একটা ঋতুর পর একটা ঋতু serial এ আসে যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত শীত, বসন্ত এই যে এই ছয়টা ঋতু আসে দু~ দুই মাস দুই মাস পরপর আহ এরকম আসলে অন্য কনো দেশে আসে না। যেমন আমাদের ভারতবর্ষে আহ পাঁচটি আছে, তাদের এইখানে মনে করেন আহ অনেকগুলা রাষ্ট্র আছে তো সেই রাষ্ট্রগুলার মধ্যে কিছু রাষ্ট্র আছে আহ খুব গরম থাকে যেমন মরুভূমিতে যেরকম গরম থাকে সেরকম গরম থাকে।

যেগুলাতে মনে করেন আহ বরফ, নাকি বরফের দেশ গুলাতে যেরকম থাকে এরকম ঠান্ডা সবসময়

হ্যাঁ, একদমই তাই। আসলে দেখা যায় অন্যান্য দেশগুলো হয় গ্রীস্ম প্রধান অথবা শীত প্রধান এরকমই হয়ে থাকে।

অন্য কনো ঋতু হলো থাকলো আর বাকি পুরোটা সময়ই শীত উম আচ্ছন্ন থাকে। উম এজন্য আহ আমাদের মতো এতো উপভোগ করতে পারে না weather টা কে। হ্যাঁ হ্যাঁ এটাই আসলে আহ আসল মূল কথা যেমন আপনি দেখেন আমাদের আহ ভারতবর্ষের পরে Nepal, Bhutan যেইসব দেশগুলা আছে আহ তারা কিন্তু একবারে আহ বরফে আচ্ছন্ন থাকে। তাদের এইখানে সবসময় আহ ঠান্ডা অথবা আহ যেই বরফ শীতকাল আমাদের এইখানে শীতকালেতো হয়তোবা আমরা আহ এতো ঠান্ডা পরে না। আহ তো বরফ পরে না, যে ঠান্ডা পরে ঠিকাছে কিন্তু বরফ পরে না, কিন্তু তাদের এইখানে আপনার ছয় মাসই বরফ থাকে। আসলেই তাই, এ~ একদম তাই। আবার আরেকটা দিক খেয়াল করবেন যে এই যে বৈশ্বিক পরিবর্তন হচ্ছে জলবায়ু আহ এতে কিন্তু আমাদের দেশের weather এর উপরে ও যেমন প্রভাব ফেলছে আহ ঠিক তেমনি সারা বিশ্বের weather ও change হয়ে যাচ্ছে। আহ আগে আমরা যেরকম দেখতাম normally যে গ্রীষ্ম ঘুরে বর্ষা আসে তাপরে শীত, তো আবার বৈশাখ, জৈষ্ঠ এই দুই মাস আহ গ্রীষ্মকাল আহ এখন আহ কেন জানি মনে হয় যে গ্রীষ্মটা ঠিক একটু আগে আগে চলে আসলো বর্ষাটা একটু পরেপরে চলে গেলো বা শীতটা একটু পরে চলে আসলো আ~ আমরা ছোট বেলায় দেখেছি যে October উম আসলেই শীত শীত আবহাওয়া চলে আসে কিন্তু এখন October কেন November কেন December এর দিকে শীতের আ~ আমেজ আমরা একটু একটু পাই। হ্যাঁ আহ আবার আরেকটা জিনিস দেখবেন যে আগে কিন্তু গ্রীষ্মকালে শুধু গরম ই থাকতো শীতকালে শুধু ঠান্ডা ই থাকতো কিন্তু এখন কিন্তু আহ year পরিবর্তনের কারনে এইগুলা হইছে জলবায়ুর আসলে বিভিন্ন পরিবর্তনের কারনে এইগুলা হয়ে থাকে। যেমন শীতকালে ও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এখন, আগে কিন্তু এরকম হতো না। আগে মানুষ হ্যাঁ এ~ একদমই ঠিক বলেছেন। যে শীতকালে আহ কোনো বৃষ্টি হবে না। কিন্তু এখন প্রায় সময় দেখা যায় যে শীতকালে ও বৃষ্টি হচ্ছে কিছুদিন পরপর বি~ বৃষ্টি হচ্ছে। আবার গরমকালে হটাৎ একবারে বৃষ্টি নাই বললেই চলে, বিভিন্ন রকম change হচ্ছে এইগুলার আসলে মূল কারন হচ্ছে আমরা সাধারণ মানুষরাই আসলে এইগুলার আহ কারন হয়ে দাঁড়াচ্ছি কারন আপনি দেখেন যে আমাদের আহ যেসব গ্রাম অঞ্চল আছে এইসব গ্রামঞ্চলের গাছপালা তারপর Dhaka শহরে বিভিন্ন জায়গা দিয়ে আরকি গাছপালা আহ কেটে তারা building ঘর বাড়ি বিভিন্ন জিনিস নিজেদের প্রয়োজন মিটাচ্ছে প্রয়োজন মিটাতে যেয়ে যে প্রাকৃতিক যে ক্ষতিটা করছে আমাদের দেশের আহ আহ সেটা তারা দেখতে পারছে না। সেইটাই, এই কারনেই দেখেবন যে এখন আমার কাছে মনে হয় যে ষড়ঋতুর দেশ না বাংলাদেশে তিনটা ঋতু হয়ে গেছে আহ গ্রীষ্ম, বর্ষা ও শীত, মাঝখান থেকে আমরা হেমন্তকে হারিয়েছি শরৎকে হারিয়েছি বসন্তকে হারিয়ে ফেলছি

হ্যাঁ আসলে এই যে গ্রীষ্ম, বর্ষা এইসব ঋতুর থেকে কিন্তু হেমন্ত, শরৎ এই ঋতুগুলাই সবচেয়ে উপভোগ যোগ্য ঋতু ছিল কারণ এইসব সময়গুলাতে আহ শীত ও লাগতোনা বেশি গরম ও লাগতোনা।

উম এইটাতো ওই যে বললেন যে আমাদের সাধারন মানুষেরই দোষ আমাদের আহ কারনেই আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরাই নিজেদের পরিবেশটাকে দূষিত করছি weather টা কে change করে দিচ্ছি। সবাই যে পরিমানে এখন আহ এই যে Chlorofluorocarbon এর ব্যবহার গুলো বাড়ছে তারপরে আহ বিভিন্ন দূষণ হচ্ছে মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ আহ মানে totally environment টাই পলি পুলোষিত হচ্ছে, তো সেখান থেকেই আহ আজকে এই অবস্থা। উম তারপরে যে মরু অঞ্চলে মেরু অঞ্চলের যে বরফ আছে সেটা গলে যাচ্ছে, Surat নদীর পানি ফুরিয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন দিকগুলো থেকে দেখে বুঝা যাচ্ছে না আসলে আমাদের weather টা পুরোটাই damage করছে। জি জি আহ এইগুলা কিন্তু আসলে আহ এইযে জলবায়ুর যে তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধির কারনে কিন্তু আসলে এই জিনিসগুলা হচ্ছে, এই যে আপনি বললেন কিছুক্ষন আগে যে মরু অঞ্চলের বরফগুলো গলে যাচ্ছে আহ এইসব বরফগুলো কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধির কারনেই হচ্ছে ইদানীং। অ্যাঁ

আহ খবরে দেখাইছিলো যে আহ বরফ গলে এলাকা ডুবে যাচ্ছে। আরকি বিভিন্ন আহ যে~ যেসব নিচা দেশগুলা আছে এগুলোর কিছু অংশ ডুবে যাচ্ছে এরকম কিছুদিন আগে আপনি জানেন নাকি এরকম কিছু? উম হ্যাঁ আমি একটু একটু জানি এও মানে কথা বলতে গিয়ে আমার আহ মনে হচ্ছে যে আমরা একটু আহ ধর্মের বিষয়ে চলে আসতে পারি আমাদের হাদিসে কিন্তু আছে যে উম কিয়ামতের আলামতের মধ্যেই আছে আহ যেই কিছু কিছু ভারতবর্ষের মানে এই জায়গাটাতে উত্তরাঞ্চলে পৃথিবীর উত্তরদিকে কিছু জায়গা একসময় আহ একদম পানির নিচে তলিয়ে যাবে। কিন্তু দেখেন আহ মেরু অঞ্চলগুলোতে যেভাবে বরফ গোলে যাচ্ছে এবং গবেষকরা যেভাবে বলতেছে যে উম এই পানি বৃদ্ধির কারনে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারনে নিচু স্থানগুলো ডুবে যাবে তো সেখান থেকেই অনেকটা সেই ভবিষ্যৎ বাণীর দিকেই কি আমরা এগিয়ে যাচ্ছি না? জি জি আসলে আমাদের আহ আহ যে ধর্ম ইসলাম ধর্মের মধ্যে আমরা আসলে আহ কুরআনকে সবসময় আমরা মনে প্রানে বিশ্বাস করি এবং এটাকে মানি। তো আমাদের আহ চৌদ্ধশ আহ বছর আগে যেরকম আরকি চোদ্দ হাজার বছর আহ সম্ভবত যেরকম আহ কোরআন শরীফে যেরকম বলে গিয়েছে তারা ঠিক সেরকমই হচ্ছে দিন দিন। ধীরে ধীরে সেদিগেই আগাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ আসলেই তাই একদমই সেরকমই হচ্ছে। আচ্ছা যাই হউক এখন, এখনতো শীতকাল এই~ এই weather টা আপনার কেমন লাগে? জি আসলে শীতকালে আমার কাছে অন্যান্য যে weather গুলা আছে সেগুলা থেকে ভালোই লাগে। কারন গ্রীষ্মকালে প্রচুর গরম থাকে আহ সেই সময় আসলে কোনো কাজ কর্ম সবকিছুতেই আহ খুব আলসেমি লাগে। এছাড়া আহ বর্ষাকাল খুব সেঁতসেঁতে থাকে। আর আমাদের দেশ হচ্ছে নিচু দেশ সেই অনুযায়ী বর্ষাকাল হলেই মনে করেন একদিন পরপরই রাস্তা ঘাট

হম হম পানি জমে থাকবে কাদা হবে আহ আর যেহেতু আমাদের ব্যাবস্থাপনা খুব একটা উন্নত না এটা আমাদেরকে সহ্য করে নিতে হয়।

শীতকালটাই মোটামোটি ভালোলাগে বর্তমান যেই ঋতুগুলা আছে ঐগুলার মধ্যে। হ্যাঁ একদমই তাই, ঠিক বলেছেন। আর শীতকালেতো একটা উৎসব উৎসব আমেজ থেকেই যেটা আমারো খুব বেশি ভালো লাগে আহ এসময় পিঠাফুলির একটা আমেজ থাকে তাপরে শীতে আমরা ছোট থেকেই দেখে আসছি যে আহ December মাস মানেই হচ্ছে আহ বার্ষিক পরীক্ষা। পরীক্ষা হয়ে যাবে বাচ্চাদের সবার ছুটি সবাই একত্রিত হবে নানাবাড়ি বা দাদাবাড়িতে, আহ সবাই মিলে খুব মজা করবো উম পিঠাফুলির আয়োজন হবে খেজুরের রস হবে আহ তো এটা আসলে খুব বেশি উপভোগ্য। অন্য কোনো আহ দেশ অন্য দেশগুলোতে এ~ এতো বেশি মানে আমাদেরতো শীত কিন্তু তাদেরতো তুষারপাত হয় । এতবেশি তুষারপাত হয় যে তারা এইধরনের মজা নেওয়ার আসলে সুযোগটাই পায় না। আসলে আহ তাদের তুষারপাতের যে কথাটা বললেন আসলে এরকম কিন্তু আহ বিভিন্ন দেশে আছে যেমন উম India এর ই কিছু দেশ আছে Sikkim তারপর আরো কয়েকটা জায়গা আছে এসব জায়গাতে এতো তুষারপাত হয় এবং এতো আহ ঠান্ডা প্রবন থাকে যে তারা যেইসব জিনিস নিয়ে ঐখানে যায় শুধু আহ মানুষটাই আরকি চলাচল যোগ্য থাকে আর সবকিছু বরফ হয়ে যায়। হ্যাঁ আর এবারতো দেখা গেলো যে অন্যান্য উম একটা আমি একটা article দেখলাম যেখানে বলেছে যে গত পয়তাল্লিশ বছরের তুলনায় এবছর সবথেকে বেশি শীত পড়লো। আহ দেশে এবং অন্যান্য দেশগুলোতে ও সবথেকে বেশি তুষারপাত হচ্চে আহ যেটা record পরিমান। জি জি আমাদের দেশে এমন শীত পরছে যেটা পঁয়তাল্লিশ বছর, পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবার ই হয়তো সম্ভবত আমার দেখা মতে এবার ই সবচেয়ে বেশি শীত পড়তেছে আহ যেহেতু আমরা Dhaka শহর থাকি এখানে সবসময় গরমই থাকে কিন্তু এবার অন্যান্য সময়ের তুলনায় প্রচুর ঠান্ডা লাগতেসে মনে হচ্ছে যে গ্রাম অঞ্চলে আছি এরকম লাগতেসে। হ্যাঁ আসলেই আহ এটা সবাই বলছে যে এতো মানে জলবায়ুর এতো বেশি পরিবর্তন হয়ে গেছে আহ এখন শীতটা Dhaka Dhaka বাসীকেও কাঁপিয়ে ফেলছে। জি জি, তাহলে এবার চিন্তা করুন যে যারা Dhaka র বাহিরে আছে আগে মানুষ আহ শীত উপভোগ করার জন্য গ্রামের বাড়িতে যেত ওই যেটা বললেন না নানাবাড়ি দাদারবাড়িতে, তারা শীত উপ~ উপভোগ করার জন্যই কিন্তু যেত সেখানে আহ পিঠার উৎসব আছে তার পাশাপাশি কিন্তু সাধারনত শীতটার জন্যই যেত সেখানে। জি আহ আমি মূলত উত্তরাঞ্চলের মানুষ তো তাহলে উত্তরাঞ্চলের মানুষের অবস্থাটা একবার চিন্তা করে দেখুন আমরা কীভাবে আছি। জি জি উত্তরাঞ্চলতো সবসময় আসলে ঠান্ডা প্রবল থাকে তো সেই অনুযায়ী ওই এলাকা তো আরও

আহ ছয়, সাত, আট এরকম করে চলছে সূর্যের

না না ঘর থেকে বের হলেও হল দেখা যাচ্ছে যে এতো ঠান্ডা হিমেল হওয়া আহ বাহিরে থাকাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। যার যতোটা আছে সবকিছু নিয়েই আহ নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছে। হ্যাঁ। আপনাদের ঐখানে আহ কি রোদ উঠে নাকি সারাদিনে? নাকি সারাদিন

যে নাই, পরিষ্কর হলো আকাশটা এতটুকু। জি জি বুজতে পারছি।

আহ যেটা বললেন আপনি যে ঋতুর পরিবর্তনের কারনে আসলে জনগণের কারণেই আসলে বর্তমানে ঋতুগুলো দিনদিন change হয়ে যাচ্ছে, সবকিছুই change হয়ে যাচ্ছে ঋতুর মধ্যে থেকে। তো সেই অনুযায়ী যতটুক আছে তাও মোটামোটি আমাদের জন্য ভালো আছে, মানুষ যদি এখনো সঠিকভাবে চলে তাহলে মনে করি সামনে দিকে এরকমই থাকবে।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

hello ? hello ?

হ্যাঁরে! কেমন আছিস ? ভালো আছি। তুই কেমন আছিস? এই চলছে শরীরটা খুব একটা ভালো নেই এই ফিরলাম আমরা আসলে কয়েকদিন ঘুরতে গেছিলাম ওখান থেকে ফেরার পরে যা গরম পরেছে ঠাণ্ডা গরমে শরীর খারাপ হয়ে গেছে একটু গলায় ব্যথা সর্দিকাশি হচ্ছে ও! কোথায় ঘুরতে গেছিলি? তাইজন্য তো phone টা করলাম তোকে বলব বলে আমি না রামধুরা ঘুরে এসেছি কিছুদিন আগে ও! আমিই তোকে বলেছিলাম তো রামধুরা যাওয়ার জন্যে হ্যাঁ রে তাইজন্যই গেলাম আরও আর তাই ভাবলাম যে একবার ফিরে তোকে phone করি জানাই যে আমাদের কেমন ঘোরার অভিজ্ঞতা হল। দারুন! দারুন! খুব ভালো করেছিস ভীষণ আমার এতো ভালো লেগেছিল ওইজন্য আমি ওই রামধুরার কথা আমি অনেক বন্ধুকে recommend করেছি যে ওখানে ওদিকে গেলে ওখানে অন্তত একরাত দুরাত থাকার জন্য।

বলি না! ওই home stay টাতে তোদের কথা বলি ওরা এক নামেই চিনতে পেরে যায় তোদের আসলে তোদের recommend করা অনেকেই বোধহয় ওই home stay গিয়ে থেকেছে তাইজন্য হতে পারে কারন আমি অনেককেই বলেছি যে রামধুলা গেলে ওখানে থাকতে এবং কালিম্পং এর দিকে গেলে রামধুরা অবশ্যই যেতে তো তোর কেমন লাগল বল তোরা কেমন ঘুরলি? দেখ! সত্যি কথা বলতে গিয়ে যদি কোলকাতায় এখন যা গরম আর কোলকাতায় যে সমস্ত আওয়াজ হয় সেইখান থেকে যদি কয়েক দিনের জন্য ছুটি পেতে কানটা কে শান্তি দিতে মানে আমরা পেতে চাই তাহলে তো রামধুলা আর এরকম ছোট ছোট যে সমস্ত গ্রামগুলো দার্জিলিং বা North Bengal হয়েছে মানে হয়নি আগে থেকেই ছিলএখন তো tourist spot হিসেবে সেগুলো আরও বেশি করে সেগুলো জানা যাচ্ছে সেখানে গেলে তো খুবই

পাঠিয়েছিলিস যে একদম পাহাড়ের কিনারা থেকে দুরের দূরের পাহাড় দেখা যাচ্ছে মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিন্তু আমরা না সেরকম পাইনি কারন তুইতো জানিস জানুয়ারী ফেব্রুয়ারী মার্চ নাগাদ খুব যে একটা ভালো আ কি বলব আকাশটা থাকে দার্জিলিং এর ওই North Bengal এর দিকে সেরকম তো ঠিক নয়! আর আমাদের আগে পরে আমাদের অনেকে চেনা গেছে সে সময়টা যদিও তাও ওরা clear sky একটু দেখতে পেয়েছে কিন্তু আমাদের সময়টা একদম ছিল না এতো মেঘলা ছিল এতো কুয়াশা ছিল যে আমরা একদম কিছু দেখতে পাইনি কিন্তু বাদবাকি তাছাড়া প্রত্যেকটা উমম কি বলব এতো সুবিধা একটা যখন ছোট্ট গ্রামে একটা ছোট্ট home stay তে এতও সুবিধে পাওয়া যেতে পারে এটা ভাবনার বাইরে মানে ধর রাত্তিরবেলা একে তো প্রচণ্ড ঠাণ্ডা মার্চ

যে আ বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রুমে room heater দেবে তারপরে গরম জল যখনি বলছি গরম জল লাগবে গরম জল দেবে এগুলো ভাবা যায় না এখনও ওই জায়গাটাতো ওরকমভাবে develop করেনি তো আমিও সত্যি বলতে ভাবতে পারিনি! তাইজন্য অনেক কিছুই জোগাড় জান্তি করে নিয়ে

তুইতো জানিসই মানে দিনে তিনটে meal ওরা দেয় সকাল মানে breakfast দুপুরের খাবার চারটে আ বিকেলের একটুখানি জলখাবার আবার রাত্তিরবেলার dinner. তো চারটে খাবার যেই time এ আমরা বলছি সেই সময়ে এসে দিয়ে যাচ্ছে খুবই ভালো খাবার অনেক পরিমানে মানে এরকম না যে একটু দিচ্ছে যে যে একজনেরই পেট ভরছে না আমরা দুজন গেছিলাম দুজনের জন্য একেবারে sufficient ছিল সমস্ত খাবার খাবার ভালো অতিথিয়তা খুব ভালো specially সবাই যেভাবে কথা বলছে সবাই আ প্রত্যেক বারবার

কোন অসুবিধে হচ্ছে কিনা অসুবিধা হলে কি দরকার কি না দরকার খুবই ভাল্লেগেছে কিন্তু ওই একটাই ছোট্ট

দেখতে পেলাম না সেরকম view টা ঠিক পেলাম না।

যেতে হবে ভগবান হয়ত যে চায় যে একবারে যাতে না পূর্ণ হয় আরেকবার গিয়ে আমরা সেই জায়গাটা দেখতে পাই। আর কি এইটাই। কিন্তু এতো ভালো তোর recommendation ছিলও আমি মানে খুব শান্তি পেয়েছি। এতো গরমের মধ্যে কষ্ট হচ্ছিল এতো গরমের মধ্যে কষ্ট হচ্ছিল আর ওইখান থেকেই না চোখ জুড়িয়ে গেছে। আশেপাশে এতো সবুজ বেশি যেটা এখন একদমই দেখতে পাওয়া যায় না কোলকাতায় খুবই ভালো জায়গা আমি তো সবাইকে recommend করব কিন্তু আমার মনে হয় একটু খানি যদি আগে কথা বলে যাওয়া যেতে পারে ওই home stay র

একটুখানি clear উমম clearly দেখা যাবে clear weather এ যাওয়া যাবে এটাই আমার মনে হয় তোরা তো বোধহয় পুরো একদম সবকিছুই দেখতে পেয়েছিলিস তাইনা? তোরা যেন কবে গেছিলিস? কোন মাসে? হ্যাঁ একদমই আমরা আসলে গেছিলাম ওই পুজোর আশেপাশে ওই সময়টাতে যার জন্য তোর কি বলত আকাশটা একদমই পরিষ্কার ছিল। আর তোর ওই মম এক মম আমি তোকে specially এই home stay টা recommend করেছিলাম তার কারণ হচ্ছে আমি তো ওই জায়গাটায় যখন ছিলাম রামধুরাতে ওই পুরো গ্রামটাই হেঁটে দেখেছি ভালোভাবে এবার ওখানে অনেক homestay আছে হোটেল আছে যে আমি ভালো করে দেখলাম যে দেখে বুঝলাম যে ওই homestay টারই position সবচেয়ে ভালো

কারণ ওখান থেকে পুরো পাহাড়টা কালিম্পঙের পুরো পাহাড়ের range যেটা পুরোটা দেখা যায় তো সেইজন্যই আমি ওইটাতে সবাইকে থাকতে বলেছিলাম আর আমরা আমরা যে সময়টা গেছিলাম একদমই আকাশ পরিষ্কার ছিল বৃষ্টিও ছিল না